এটি হচ্ছে আহ আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের হলুদ ট্যাক্সি দেখতে পাওয়া যাচ্ছে যেটি অত্যন্ত একটি প্রাচীন ঐতিহ্য বহন করে কলকাতার এছাড়াও তার পাশে রয়েছে একটি সাদা রঙের আহ যান।

যে বৃষ্টি দেখতে খুব সুন্দর লাগছে এবং ছবিটা তার জন্য যথেষ্ট সুন্দর হয়ে উঠ--

গবেষণা কেন্দ্রে খুব প্রসিদ্ধ একটি স্থান পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্র ছাত্রী সহ দেশের বিভিন্ন ছাত্র ছাত্রী এখানে বিভিন্ন বিষয়ে রিসার্চ করে থাকে।

খুবই আহ জন বহুল আ রাস্তার আ দৃশ্য। যেখানে দূরে অসংখ্য ফ্লাট বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং এটি খুব পরিচিত একটি রাস্তা।

গঙ্গার ঘাটেই নদীতে ভাঙ্গন ধরেছে এবং আহ পাড় ভাঙতে শুরু করেছে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটি নৌকো বা লঞ্চ টাইপ -এর কিছু নৌকো চ নদীতে চলছে এবং অ নদীতে বেশ জোয়ার রয়েছে বলে মনে হচ্ছে কারণ নদীর জল বেশ অনেকটাই।

আ দোতলার এ- হল রম এবং আ-কাচের জানলা বসানো রয়েছে খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগছে দূর থেকে।

আচ্ছা এখানে দেখা যাচ্ছে হচ্ছে গিয়া নদীতে নৌকা চলছে এবং তার পাশে হচ্ছে গিয়ে একটি আ মানে বনভূমি টাইপ এর রয়েছে যেখান থেকে ধুঁয়া বেরোচ্ছে অর্থাৎ বলা যায় এটি একটি শিল্পাঞ্চল ।

বড়ো বড়ো যে বন গুলো বলা যাই শিল্প সংস্থারই এগুলো এবং এখানে কর্পোরেট -এ বিভিন্ন কাজ কর্ম হয়ে থাকে এবং এ--সে কাজ গুলো যে হচ্ছে সেটা সিমেন্ট -এর ঢালাই রাস্তা দিয়ে বোঝা যায়।

এটি একটি অত্যন্ত বড়ো আহ বিল্ডিং দেখা যাচ্ছে দূরে এবং সেখানে একটা মানুষও হেঁটে চলেছে স্টে-স্টে-স্টেশনের সামনে অবস্থিত একটি বড়ো বিল্ডি ।

এবং আহ এই বিল্ডিং -টি তৈরী হচ্ছে এখনো সেখানে কাজ চলছে এখানে এখনো জনবসতি গড়ে ওঠেনি । তবে এই বড়ো বিল্ডিং -টি হয়তো ফ্ল্যাট বাড়ি হিসেবে ভবিষ্যতে ব্যবহার করার কাজ চলছে। এটি একটি খুবি সুন্দ--

এবং আ এই বিল্ডিং -টিতে অনেক মানুষ রয়েছেন এবং পুরোটাই একটি শহরতলী যে শহরতলীটায় অসংখ্য মানুষ বসবাস করে এবং চারিপাশ জুড়েই রয়েছে বিভিন্ন ধরণের বড় বড় বিল্ডিং ।

এখানে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু মানুষ কাজ করছেন এবং আ তারা আ বেশ কিছুটা ঘিঞ্জি অঞ্চলের মধ্যে অবস্থান করছে এবং আ এখানে আবেশ কিছু মানুষ তারা নিজেদের--

আ-অধীনস্ত এটি তার হচ্ছে একটি মূল গেট বলা যেতে পারে বেশ কিছু মানুষ জন সেখানে রয়েছে এবং তার উপরে রয়েছে তিন চারটি উউম লাইট জ্বলছে যেই বালব গুলো রাত্রি বেলায় সুন্দর ভাবে আলো দিচ্ছে।

আচ্ছা এখানে দেখতে পাওয়া যাচ্ছে নদীর আ ঘাটে একটি আ তাপবিদ্যুৎ কেন্দ্র মতোন রয়েছে এবং নদীতে একটি লঞ্চ ও রয়েছে এবং বেশ একটা ট্র্যাক্টর ও দেখা যাচ্ছে পারে ঘাটে ।